হু প্রতাব কি করছো? এইতো বসে আছি বলো জুবাই তুমার তো পাত্তাই পাওয়া যায়না ভাই বুলিওনা গো একটু ব্যাস্ততার মাঝে থাকছি নি phone টুন্ করা হয়না তুমি তাহলে কি করছো এখন তাছাড়া আর কি করবো চাকরি বাকরির যা অবস্থা ধরো এখন চাকরি বাকরি পুওইয়া মানে ধরো ভগবানের দর্শন পাওয়া তা কি করবো এই ধরো বাবার সাথে মাঠে যাই একটু চাষ বাস এইসব নিয়েই পরে আছি বুজলা ও তা কোথায় জি চাকরীর জন্য apply করছিলা বলছিলা নি কি হলো apply তো ধরো অনেক জায়গায় করেছি তা কোনো response ই আসেনি এখনো অব্দি সব ধরো কি বলো তো এখন কোনো যদি private sector এ কাজ করতে যাচ্ছি তো ওদের ধরো চেনার জানার মধ্যেই ভোরে নিচ্ছে বুজতে পারলে

জমিতে এই দেখো আখুন আখুন তো শীতকাল তা সরিষা আছে গম আছে তারপর ধরো মূলো গাজর বিট তারপরে তো এখন must ধরো ফুলকপি আর বাধা কপি ওটা তো থাকবেই তাইতো নি ধান টান তাহালে পুতা টুটা পুতেছো নাকি ধান তো এই দেখো পুতলাম এখনো আর কয়েক বিঘা পুঁতবো বুজলে ও তাই নাকি নিয়ে বাবার শরীর ভালো আছে হ্যাঁ বাবার শরীর ভালো আছে তবে তোমাদের ওই কি বলবো

আর বলিওনা বাচ্চাটা ধরো এই মায়ের সাথে ধরো রান্নার সমতে জল ঘটছে তারপর ধরো যখন বাসন টাশন মাঝতে যাচ্ছে তখন ধরো জল ঘেটে দিচ্ছে আমি তো থাকিছি না মাঠে থাকছি হম হম তাই তো এবার ধরো ওর মা বকতে পাচ্ছে না কাঁদছে সেই লেগে এবার আমি থাকলে আমার ভয়ে ধরো ঘাটেনা দিয়ে ঠান্ডা জ্বর তারপর ধরো ওই আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেইজন্যে আরোই ঠান্ডা লেগে যাচ্ছে ওঃ নিয়ে ওই তুমি বুলছিলা জি পোল্টির ওই farm খুলবা নাকি তা কি হলো খুলোনি এখনো অরে পোল্টির farm খুলবো বলছিলাম তো তা company র সাথে যোগাযোগ কোরাছি তারপর ধরো কোম একটা farm খুলতে তো প্রচুর টাকা লাগবে ও তাই নাকি তা কত টাকা লাগবে

প্রায় ধরো এক লাখ লাগবে ও তাই নাকি তাহলে তো অনেক টাকার ধাক্কা লাগবে নাকি

এখন তো চাষ ভালো হচ্ছে না ধানে তো মানে কি বলবো ফলন ভালো হচ্ছে না দিয়ে পয়সা করির খুবই অভাব ও শুনলাম নাকি ওই ধানে টানেএখন বহূত পুকা টুকা লেগজেছে সত্যি

ওইয়াই মানে কি বলতো ওইজি এইজি এতো tower হুনগেলছে নি মানে আর কতো পাখি টাখি দেখা যায়না বলতো মানে কত মানুষ আগে টিয়া টিয়া গুলা পুষতো এখন পুষেও না তাই লয় সেইটাই তারপরে দেখবা সেই চথুই পাখি ঐগুলা তো আগে আমাদের মাটির যখন চাল থাকতো মাটির চাল বলছি মাটির বাড়ি এবং খড়ের চাল থাকতো তখন দেখতে আমাদের খড়ের চাল চলে বাসা করে থাকতো ওরা এখন তো ধরো খড়ের চাল তো নেই পাকা বাড়ি সবাড়ির তো ওগুলো যে কোথায় গেলো ওগুলো তো দেখতেই পাওয়া যায়না আর হু হু আমি তো ওয়া কম বেশি সবাই কেই বুলিয়ে জি ওই চড়ুই পাখি গীলা দেখায় যায়না আগে কত দেখতে পেতাম সেই খড়ের বাড়ি গীলা যাদের থাকতো খোর গীলা নিজেগো ওরা সেই বাড়ি বানাতো কত ছিল এখন তো দেখাই যায়না সেইটাই তারপর তো ধরো এই যা four g five g করতে লেগেছে তারপরে তো আর কয়েক বছর পরে তো ধরো

তাই তো মানে five g তে তোমার যদি এমনি যদি হুন যাই তাহলে তো আরো উন্নতি হবেই তাহলে কি যে হবে তাইলওই সেইতো তারপর ধরো আমাদের গ্রামে তাও পাখি দেখা যাচ্ছে শহরে তো পাখির কোনো শব্দ ই নাই তাইনা হু মানে কি বলো তো এতো আওয়াজ হছে না এবার আওয়াজ এর ও তো একটা problem আছে তুমার বাতাস ও খারাপ হুন যেছে কারখানার ধুয়ার লেগি হু তারপরে তুমার কি বোলো তো মানে বৃষ্টি যখন হবার time তখন বৃষ্টি হয়না মানে তুমার দিন গিলাও সেই খারাপ হুন যেছে এমন ব্যাপার পাখি গীলা এইবার কি হবে মরি তো যাবেই লয়

সেটই সেটই মানে এমন হুনগেলছে এখন কার দিন কালের অবস্থা গীলা একবারে বাজে হুন গেল্ছে সেটাই তারপরে তো ধরো আমাদের গ্রাম এ তও ঠিক আছে পাখি তারপরে সবকিছু দেখতে পেছি তারপরে সময় মতো সবকিছু বাতাসগুলো ওকিছু শুদ্ধতাও একাদটুকু আছে শহরে তো সেটাও নাই

জায়গা দেখো আমার নানার ছিল জায়গা তা ওইয়াই দিবো বলছে তারপরে ধোরে একটা loan এর ব্যবস্থাকরছি তুমার কি loan এর কি কোনো জানা শুনা আছে loan বলতে কিরকম loan লিবা মানে bandhon মুতুন না তুমার ওই জিনিস তিনিস বন্ধক দেয় নি টাকা লেই ওয়া লিবা কুনা লিবা

ওই সেই scheme না কি বলে ওয়্যার মতুন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো ওই গুলাই তা ওই গীলা তো আমি জানিয়ে না তা ওই দিকের তোমার ওই পন্ডিত লোকে দেড় কাছে জিজ্ঞেস করব দেখব কি বলবে হ্যাঁ তুমি কোন গীলা যেন তা বোলো যদি হয় তো তাহলে ওই গিলাই দেবো আমি ধরো জানিয়ে বলতে কোন গীলা বলতো তোমার ওই Bandhon তন্ধন দেয় না ওই গিলাই ধরো আমাদের বাড়িতে লিয়াছে দু তিনটা নিয়ে ওতে টাকা ফাকা দেয় তো ওতে নাকি সেই সুদও নাকি অনেক লাগে বুজলা হ্যাঁ রে ওটাই তো টা কোনো বোলো তো ওই টাকা দিলে তো সুদ লিবেই সেটোই সেটোইতা এত সুদ লেয় মানে তোমাকে কি বলবো বুজলা সেই টাই তাঁর পর তো আবার এখন bank এই lone লিচি তো এই লাগবে ওই লাগবে করে গড়াচ্ছে তাঁর পরে ধরো আজ এসো কাল এসো এরকম করে সুমাই কাটাছে ওরা সত্যি মনে হয় একাদ সময় যে আমরা মনে হয় টাকা লিয়ে না ওরাই লাগছে আমাদের কাছে টাকা লিতে আসছে এমন ব্যাপার সেটোই না করে যদি খাঁটিয়ে টা মনে হয় এক লাখ হুংযাবে সেটোই সেটোই ও খাটাতে কি বোলো তো যেমন তুমি বুল্লা fund ট্যান্ড করবো এরকম তো অনেক জানার আশা বাসা আছে আবার হয় তো টাকার লেগে হয় না তুমার যেমন ধরো টাকার লেগে হয় না বুলছো সেরকম তো অনেক জোনারই আশা আছে আবার তাদের হয় না বুজলা তো সেটোই তারপর তো ধরো ধান তো উঠলে আমার হয়েযাবে চাইছি এই শীতের সময় fund যদি করি লেই তাহলে তার পরে বর্ষা তোর্সা আলে ধরো বাশ তাস কাটতে হবে মাটি ফ্যাটি লিতে হবে তো সেই লেগে ধরো এই time তা ভালো time আছে সেলেগেই একটু আকাবাকি করছি ও নি farm খুলতে কি কি তোমার মানে কি বলে কি জিনিস পত্র তাহলে প্রয়োজন তোমার আছে farm খুলতে এই দ্যাখো প্রথমে আমি জিগেশ করলাম ধরো frame ট্রাম আছে তাদের কে তা ওরা বললো নাকি আহ পিলার গুলা যে দেয় না বাশ এর তা ওই গুলো বলছে তুমি এক গাড়ি বালি এক গাড়ি half inch পাথর গীলা নিয়ে ঢালাইয়ের পিলার গুলা করে লিবে তাহলে ধরো ভাঙবে না উহ তা পোল্টির frame নিয়ে তো loss টস্ট ও আছে বলে অনেক

উহ মানে তাহলে তুমি কি করব নিজের পুষবা না company এর না দ্যাখো প্রথম বার company ইর পুষবো যদি মোর তোরে যাই পোল্টি তাহলে company ইর যাবে তাহলে আমার অটো ক্ষতি হবে না বুজলে তাই তো ঠিকই ভাবছো তুমি কি বোলো তো সুদু সুদু টাকা যদি ফ্যাসিং দাও নিয়ে যদি

সেতুই তো তারপর ধরো টাকা মরবে না কারণ ঘরত তো আমারি থাকছে জায়গা তা তো আমারি ওয়া ধরো পোল্টি বাচ্চা থেকে আরম্ভ করে খাবার তারপর vaccine সবকিছুই ওরাই দিবে

আর আমরা ধরো পোল্টির বাচ্চা থেকে শুরু করে খাবার তারপর vaccine যত যা লাগে আমি রীতি মতো দু দিন পর পর আমার company থেকে লোক পাঠিয়ে দিবো োর দেখে checkup করে সব কিছু ready করে দেবে তাহলে কটাকা করি দিবে বলছে ওরা আহ বলছে নাকি কেজির ওপর prefect থাকবে ধরো আমাকে এক হাজার পোল্টি দিলে ঠিক আছে আর এক হাজার পোল্টি তে ধরো দু কেজি করে অজুন হলো

আর কেজি তে ধরো একটা amount দিলে ধরো কেজি তে যদি চল্লিশ টাকা করে দিলে বা sorry চল্লিশ টাকা দিবে না তিরিশ টাকা দিলে তাহলে দু কেজি তে আমার সাইট টাকা থাকলো তাহলে এক হাজার in tu সাইট মানে

সাইট হাজার কিন্তু অটো হবে না আমি তোমাকে বোঝা বার লেগে এরকম বললাম ঠিক আছে ও মানে ওরকম করি দিবে কেজি তে তাহলে দিবে লই

আহ মাসে যদি তিরিশ হাজারী হয় এটাতো পঁয়তাল্লিশ দিন হয়ে হয় বলছে পোল্টি তা তাহলে যদি পঁয়তাল্লিশ দিনে তিরিশ হাজার কুড়ি হাজার টাকা হয় তাহলে তো ওখান থেকে আমার ভালো ইনকাম হয়ে যাবে না একটা হুম তা ভালো আরেক তো জিনিস শুনলাম নাকি কি বোলো তো জি পোল্টি মুরগি তোমার তো ডিম্ পারে নিয়ে ডিম্ গিলানে কি এখন মেশিনে ফুটিং দিচ্ছে নিন বাচ্চা গীলা তারা তারি দিচ্ছে হ্যাঁ সেইটো করা যাবে কিন্তু ঐতো এখন করতে গেলে প্রচুর শিখতে হবে তাহলে এখন আর এক বছর করি যখন দেখবো একটু পাকা হুঙ্গে গেলছি তখন ওই গীলা করবো ওও তাই তো এবার কি বুলোতো মানে ওয়া তো শরীরের পক্ষে ক্ষতি অনেক তাই লয় শরীরের পক্ষে ক্ষতি কিন্তু ব্যাপার তা হছে এখুন তো করছে সুবাই না করলে করবো কি এই চাষের যা অবস্থা তাই তো আর একটা জিনিস কি বোলো তো মানে আমাদের ভারতে এমন হুং গেলছে মানে যেই খানেই তুমি যাবা মানে এত তুমার সার গীলা তারপরে কি বুলোতো মানে ওই কি বোলে জোরা বিষ এতো দিন দিছে মানে তাড়াতাড়ি করবার লেগি নিয়ে শরীরে একবারে ক্ষতি করেদিছে মানে যারা সবজির ধরো চাষ করে তারা কেমুন করে বুলোতো মানে সবজি গীলা তো লাগিন দেয় নিয়ে এত তুমার বিষ দেয় এত কি কি সব Chemical দেয় তুমার Chemical এ কিন্তু জমিটারও বারোটা বাজাছে মানুষেরও কিন্তু শরীরে অনেক ক্ষতি করেদিছে কি বলো তুমি ঠিকই বুলছো তারপর ধরো আগে কি হতো আগে সাহার দিতাম জমিতে এখন তো ধরো সাহারে কোনো কাজই হয় না এখন জোরা ছাড়া কাজই হয় না সেটই সেটই মানে এমন হুং গেলছে এখুন কার সাহার গীলা ফেলার বোলো জায়গা নাই এমন হুং গেল্ছে তাই লয় সেইটোয় তো জমিতে তো সাহার দেয় না এখুন তো ধরো ওইসব কি জোরা উঠেছে Uriya DSP তারপর ধরো আরও কত কি আছে এসব গুলো দিয়ে জমিটার বারোটা বাজিনদিছে বুঝলা সে জমির যা বারোটা বাজাছে বাজাছে তা মানুষের কত ক্ষতি হছে বলো তো মানুষ বাঁচতে পারে না এসব Chemical এর লেগি আগে মানুষ বাঁচতো কত বছর বোলো তো আশি নব্বই বছর বাঁচতো এখুন তো মানুষ ষাট বছরেই টপকে যেছে বোলো

সেটই সেটই এবার মানে এমন হুং গেল্ছে মানে কি বুলবো বুঝলা তো কিছু বোলারও নাই